এখানে খুব সুন্দর একটা চারচাকা গাড়ি দাঁড় করানো আছে দেখুন এটি সম্ভবত কোন একটি--

এবং তাদের গায়ে তাদের প্রাইস গুল লেখা রয়েছে। মশাল তেলের দাম একশো বাষট্টি টাকা পার ক্যাডবেরি -এর দাম ছিয়াত্তর টাকা। আহ--

একটি ফলের বাজার ফলের বাজারে দেখুন বিভিন্ন রকম ফল সেখানে সাজানো রয়েছে।